libreoffice writerin উপর কথ্য tutorialwe আপনাদের স্বাগত জানাচ্ছি in tutorialwe আমরা শিখব
writerএর বিভিন্ন টুল বার
কিভাবে একটি নতুন এবং একটি পুরনো document খোলা যায়
কিভাবে একটি document save করা যায়
writerএ কিভাবে একটি document বন্ধ করা যায়
libreoffice writer হল libreoffice সংকলনের word processor অংশ
এটি microsoft officeএর microsoft word এর সমতুল্য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
যেহেতু এটি বিনামূল্য তাই licenseএর টাকা না দিয়েই এটিকে ব্যবহার করা pay
libreoffice সংকলন ব্যবহার করতে আপনি operating system হিসাবে microsoft windows 2000 to তার উচ্চতর সংস্করণ অর্থাৎ ms windows xp to ms windows 7 ব্যবহার করতে পারেন অথবা আপনি gnu/linux ব্যবহার করতে পারেন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০ ০৪ এবং libreoffice সংকলন সংস্করণ ৩ ৩ ৪ ব্যবহার করছি
যদি আপনি libreoffice সংকলন ইনস্টল করা না থাকে তাহলে আপনি synaptic package manager ব্যবহার করে writer ইনস্টল করতে পারেন
synaptic package manager সম্পর্কে আরও তথ্যের জন্য ubuntu linux সংক্রান্ত টিউটোরিয়ালগুলি পড়ুন এবং এই website নির্দেশাবলী অনুসরণ করে libreoffice সংকলন download করুন
বিস্তারিত নির্দেশাবলী libreoffice সংকলনএর প্রথম tutorialএ আছে
মনে রাখবেন writer install করার সময় complete বিকল্পটি নির্বাচন করবেন
যদি আপনার কম্পিউটারএ আগে থেকেই libreoffice সংকলন ইনস্টল করা থাকে
তাহলে কম্পিউটারএর screenএর উপরের বাঁদিকের অংশে applications বিকল্পটি ক্লিক করুন
এবং তারপর প্রথমে office এবং তারপর libreoffice অপশনটি উপর ক্লিক করুন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
in সংকলনin word processor অংশ অর্থাৎ libreoffice writer ব্যবহারের জন্য text document বিকল্পটির উপর click করুন
এটি প্রধান writer window একটি খালি document খুলে দেয়
writer window বিভিন্ন tool bars আছে যেমন টাইটেল bars
menu bar standard toolbar
formatting bar এবং status bar এগুলিwe সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এগুলি নিয়ে আমরা tutorialsএও আলোচনাও করবো
আসুন writera কিভাবে একটি নতুন document খুলতে হয় ত়া শেখার দ্বারা tutorial শুরু করা যাক
আপনি toolbarএর new আইকনের উপর ক্লিক করে একটি নতুন document খুলতে পারেন
অথবা menu bar file বিকল্পটির উপর ক্লিক করুন
এবং তারপর new বিকল্পটির উপর এবং শেষে text document বিকল্পটির বেছে নিন
দেখুন উভয় ক্ষেত্রেই writera একটি নতুন window খুলে যায়
এখন editorএ কিছু লেখা যাক
লিখুন resume
document লেখা শেষ হলে আপনার ফাইলটিকে ভবিষ্যতে ব্যবহারের জন্য save বা সংরক্ষণ করা উচিত
এই file save করার জন্য menu bar fileএর উপর click করুন
এবং তারপর save as বিকল্পরের উপর click করুন
একটি dialog box প্রদর্শিত হচ্ছে যেখানে name ক্ষেত্রa আপনাকে fileএর name লিখতে হবে
সুতরাং fileএর name হিসেবে resume লিখুন
name ক্ষেত্রের নীচে save in folder দেখা যাচ্ছে
এখানে আপনি যে folder আপনার file সেভ করবেন সেটির name লিখতে হবে
সুতরাং save in folder ক্ষেত্রের নিম্নমুখী তীরarrow উপর click করুন এবং ডেস্কটপ বিকল্পটির উপর click করুন
you তালিকার যেকোনো foldersa আপনি আপনার file সেভ করতে পারেন
এখন desktop বিকল্পের উপর click করুন file ডেস্কটপে সেভ হয়ে যাবে
আপনি browse for other foldersyou click করতে পারেন
এবং কোন folder আপনার document রাখতে চান ত়া বেছে নিতে পারেন
এখন dialog বক্সের file type বিকল্পটি click করুন
এটি অনেকগুলি file type বা file এক্সটেনশনএর একটি তালিকা দেখায় যাতে আপনি আপনার file save করতে পারেন
libreoffice writer মধ্যে ডিফল্ট file type হল odf text document the dot odt এক্সটেনশান দেয়
odt হল open document ফরম্যাট বা odf ফরম্যাট যা word documentএর একটি বিশ্বব্যাপী স্বীকৃত ফরম্যাট
এছাড়াও এটি ভারত সরকারের open standards in egovernance সংক্রান্ত নীতি দ্বারা স্বীকৃত
libreoffice writerএ documentsকে dot odt text documents হিসাবে সেভ করা ছাড়াও
আপনি আপনার file dot doc be dot docx ফরম্যাট অর্থাৎ যেগুলি মাইক্রোসফট office word programএও খোলা save সেগুলিতেও save করতে পারেন
আরেকটি খুব প্রচলিত ফরম্যাট হল dot rtf অর্থাৎ rich text format
এখন odf text document অপশনএ click করুন
file type দেখা যাচ্ছে odf text document এবং file type বিকল্পের পাশে বন্ধনীর মধ্যে dot odt দেখা যাচ্ছে
এবার save buttonএ click করুন
writer window টাইটল barএ আপনার পছন্দের ফাইলএর নাম এবং এক্সটেনশন দেখতে পাচ্ছেন
আপনি এখন writer window একটি text document লিখতে প্রস্তুত
আগে আলোচিত formatsগুলি ছাড়াও writera কোনো documents dot html formats be web পেজ formatsin সেভ করা যায়
ওগুলি ওই একই প্রক্রিয়ায় করা যায়
তাহলে menubar file অপশনএ click করে save as অপশনএ click করুন
এবার file type বিকল্পত়ে click করুন এবং html document বন্ধনীর মধ্যে openoffice dot org writer openএ click করুন
এই অপশন documentএর dot html extension দেয়
save buttonএ click করুন
এখন dialog boxএর ask when not saving in odf formatবিকল্পটি নির্বাচন করুন
পরিশেষে keep current format বিকল্পটিতে click করুন
দেখুন documentthe dot html এক্সটেনশন নিয়ে সেভ হয়ে গেছে
documentthe পিডিএফ ফর্ম্যাটে পরিবর্তন করার জন্য tool bar export directly as pdf অপশনএ ক্লিক করুন
পূর্বের মতই যেখানে আপনি ফাইলthe save করতে ইচ্ছুক সেই স্থানthe নির্বাচন করুন
অথবা আপনি menu bar file অপশনটির উপর ক্লিক করে এবং তারপর export as pdf অপশনএও ক্লিক করতে পারেন
যে dialog box প্রদর্শিত save সেখানে export অপশনএ click করুন এবং তারপর save buttonএ click করুন
একটি পিডিএফ file তৈরি হয়ে গেছে
এবার fileএ এবং তারপর closeএ ক্লিক করে documentটি বন্ধ করুন
এখন libreoffice writerwe কিভাবে একটি বিদ্যমান document খোলা যায় ত়া শেখা যাক
এবার resume odt documentthe খোলা যাক
উপস্থিত কোনো document খুলতে উপরের menu bar file মেনুতে এবং তারপর open অপশনটির উপর click করুন
পর্দায় একটি dialog box দেখা যাচ্ছে
এখন যে folderএ আপনি documentthe সেভ করেছেন সেই খুঁজে নিন
এখন dialog boxএর উপরের বাঁদিকের অংশের ছোট pencil buttonএ click করুন
এখানে লেখা আছেtype a file name
location bar খুলে গেছে
এখানে যে filethe আপনি খুঁজছেন তার name লিখুন
file name হিসাবে লিখুনresume
এখন resume নামের ফাইলগুলির যে তালিকা দেখা যাচ্ছে তার থেকে resume dot odt নির্বাচন করুন
এখন open buttonএ click করুন
resume odt filethe খুলে গেছে
অথবা আপনি উপরের toolbar open আইকনের উপর ক্লিক করে এবং তারপর আগের প্রক্রিয়াthe করে একটি উপস্থিত file খুলতে পারতেন
আপনি writerএ dot doc এবং dot docx এক্সটেনশনএর files অর্থাৎ যেগুলি microsoft wordএ ব্যবহৃত you সেগুলিও খুলতে পারেন
এরপর আপনি দেখবেন কিভাবে একটি file পরিবর্তন করা যায় এবং একই file namea ত়া সেভ করা যায়
প্রথমে resumeএর upor mouseএর বাঁদিকের button ক্লিক করে কার্সর টানুন
এতে লেখাটি নির্বাচিত এবং উজ্জ্বল হবে এখন mouseএর বাম button ছেড়ে দিন
লেখাটি এখনও উজ্জ্বল থাকা উচিত
এখন toolbar bold আইকনের উপর click করুন লেখাটি bold বা গাঢ় হয়ে গেছে
lলেখাটি পৃষ্টার মাঝখানে সরানোর জন্য toolbar centered আইকনের উপর click করুন
দেখুন লেখাটি পৃষ্টার মাঝখানে সরে এসেছে
এখন লেখাটির fontএর সাইজ বাড়ানো যাক
এরজন্য toolbar font size ক্ষেত্রের নিম্নমুখী তীরএ click করুন
drop down menu ১৪ত়ে click করুন
লেখাটির font সাইজ বেড়ে ১৪ হয়ে গেছে
এখন font name ক্ষেত্রের নিম্নমুখী তীরএ click করুন এবং তারপর ফন্টের name হিসাবে undotum নির্বাচন করুন
toolbar save icon click করুন
সুতরাং file পরিবর্তন করার পরও একই name সেভ হয়
document একবার সেভ করার পর সেটি বন্ধ করতে হতে পারে
menu bar file মেনুতে click করে close অপশনটি উপর click করুন filethe বন্ধ হয়ে যাবে
এখানেই libreoffice writerএর এই কথ্য tutorialthe সমাপ্ত হল এতে আমরা শিখেছি
writerএর পরিচিতি
writera কিভাবে একটি নতুন document এবং একটি উপস্থিত document খোলা যায়
কিভাবে writera একটি document বন্ধ করা যায়
assignment বা অনুশীলনী
সেটিকে practice odt name save করুন
লিখুন this is my first assignment
ফন্ট সাইজ বাড়িয়ে ১৬ করুন
এই linkএ উপলব্ধ videothe দেখুন এটি spoken tutorial প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায়